এ রুম -এর অন্দর একটা চেয়ার লাগা আছে সাইড এ অনেকও--

গাছ আছে আর ঐখানে একটি ঐখান থেকে একটি--

বানা আছে। সাইড -এ বাঁশ লাগা আছে।

সাইড -এ ঘাসও আছে ।

এ দৃশ জিম -এর বটে যথা--

জিম করবার রুম টোতে নিচেতে টাইলস লাগা আছে।

এ দৃশ্যে একটা নিচুতে জল আছে ।

গ্রাউন্ডে অনেকটা ছেলা ক্রিকেট খেলছে ।

এখানে উহার দোকানে রাখা আছে।

এ চিত্রে একটা হোটেল এর বটে।

এ দৃশ একটি দোকানের বটে যথা রকছা বন্ধের জন্যে ।

করবার জন্যে অনেকটা ফুল রাখা আছে ।

তিনটা লোক ওইখানে জল কিনারেতে।